অনেকগুলো বাচ্চারা মিকি মাউস নামক এক একটি--

কেউ স্কুটি নিয়ে এসেছে তো কেউ হেঁটে এসেছে।

এখানে অনেকগুলো ফুল এবং পাতা রাখা আছে।

এই রাস্তার মধ্যে একটি গাড়ি দাঁড়িয়ে আছে।

বেলাকেনির নীচে একটি গাছের পাতা দেখা যাচ্ছে।

যেখানে নোংরা এক কাছাতে গিয়ে এক ব্যক্তি দেখা যাচ্ছে।

তার পিছে আরেকটি ব্যক্তি আর একজনের সাথে কথা বলছে।

উপরে একটি গামছা ঝুলানো আছে এবং সাইডে কম্বল রাখা আর তারপাশে একটি চেয়ার রাখা আছে।

আই লাভ ধাবা ইংলিশ ভাষায়।

এবং পাশে একটি স্পা মেশিনও রাখা আছে যার সাথে একটি হেলমেট আছে।

তার পিছনে স্ক্রীন আছে।

উপরে খুব সুন্দর করে লাইট দিয়ে এটো সাজানো আছে।

দোকানের সামনেটি দু'এক জোড়া চপ্পল রাখানো আছে।

এটা একটা রাস্তা যেখানে অনেকগুলো দোকান।

না অনেক মানুষ এখানে আসে কেউ নিজের বন্ধুর সাথে কথা বলছে এবং কেউ সাইকেলে আসছে।

একজন মানুষ বসে আছেন কেউ যাচ্ছেন কেউ নিজের কাজে ব্যস্ত।

লিপস্টিক লিপবাম ইত্যাদি রাখা আছে।